আমার বাড়ির উম সাইড - এ একটা ব্রিজ আছে একটু দূরে তো সেই ব্রিজ - টাতে শুনশান ব্রিজ -টা ।

আমার দাদা গেছে আমাদের বাড়িটার পাশে একটা সেলুন আছে আমার দাদা গেল সেখানে চুল কাটতে এবং ফেসিয়াল করতে-এ সেলুন তাতে খুব ফ্যাসিলিটি ভালো-ও সামনে আমার দাদার বিয়ে সেই জন্য গেছে ওই সেলুন -এ।

গেটটা কালো কালারের গেট খুব সুন্দর দেখতে গেটটা ।

আমি মাসির বাড়িতে ঘুরতে গেছিলাম--

আ পার্ক এর সাইড দিয়ে খুব নারকেল গাছ আছে। নারকেল গাছের মাঝখান দিয়ে একটা আ পাকা রাস্তা আছে। চারিদিকে খুব সুন্দর দেখাচ্ছিলো। একই কালার এর রং করা আছে। দেখতে খুব ভালো সুন্দর লাগছিল।

আমাদের বাড়ির বাজারে একটা নতুন দোকান হয়েছে সেখানে কসমেটিক্স -এর জিনস এবংব্যাগ নানা রকমের এ টু জেড জিনস পাওয়া যায়।